এছাড়াও এই জায়গাটিতে খুব সুন্দর সুন্দর রং বেরঙের ফুলের গাছ লাগানো আছে এছাড়াও আশেপাশে বড় বড় গাছও আমি দেখতে পাচ্ছি।